হ্যাঁ হ্যাঁ। Hello আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আশা করি আপনিও অনেক ভালো আছেন। আজকে আমি আপনার সাথে আমাদের আহ বাংলাদেশের আহ চাকরি খাত বা job খাত নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আপনি কি আমার সাথে আমাদের চাকরি খাত বা job খাত নিয়ে কিছু কথা বলতে ইচ্ছুক? অবশ্যই ইচ্ছুক। আপনি বলেন। হ্যাঁ, জ্বি জ্বি। বর্তমানে কিন্তু আমাদের চাকরি খাতটা খুবই নিম্ন নিম্নমুখী হয়ে গিয়েছে। এখন কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এমন একটা পর্যায়ে এগিয়ে গিয়েছে যে, শতকরা eighty percent শিক্ষিত যুবক ছেলেরাই চাকরি পাচ্ছে না। চাকরি না পাওয়ার প্রথমত কারণগুলো হচ্ছে যে, পর্যাপ্ত পরিমানে সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। আর তাছাড়াও আপনি দেখেন, বর্তমানে আমাদের যতগুলো চাকরি থাকার কথা বা চাকরির বাজারে যতগুলো চাকরি প্রত্যাশিতদের চাকরি পাওয়ার কথা বা থাকার কথা, ওই পরিমানে চাকরি

আপনি কি আমার সাথে এই বিষয়ে কিছু কথা বলবেন?

জ্বি জ্বি জ্বি, আপনি বলেন।

সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পরে বা হতাশায়, হতাশার ভিতরে ডুবে যায়। আর এই হতাশায় থেকে কিন্তু একটা সময় নেশাগ্রস্থ, নেশাগ্রস্থ হয়ে পরে বা depression এ ভোগে। এমন depression দেখবেন যে, হাজারো অনেক যুবক ছেলে depression এর কারনে নেশাগ্রস্ত হয়ে পড়েছে বা আত্মহত্যা আহ ঝুকিপ্রবণতার দিকটা বেড়ে গেছে। এমনও অনেক ছেলে আছে যারা আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে। আসল কথা, একটা ছেলে যখন সে graduate complete করে বা একটা বয়সে গিয়ে সে যখন চাকরি পায় না। তখন সে কিন্তু তার পরিবার এবং সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। আর এ বোঝাটা যে কতটা পরিমানে

সে তার পরিবারের জন্য কিছুই করতে পারে না। সে চাইলেও সে কিছু করতে পারতেছে না। কারণ তার হাতে তার করার সামর্থ্য বলতে গেলে কিছুই থাকে না। আপনি কিছু বলবেন? হম অবশ্যই। আমাদের দেশে অনেক graduate আছে। কিন্তু, তারা চাকরি পাচ্ছে না কারণ, আমাদের আসলে

জ্বি জ্বি জ্বি, আপনি অনেক সুন্দর অনেঅনেক সুন্দর বলেছেন। আসল কথা হচ্ছে যে, আমাদের দেশে দেখেন কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার percent টা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। বা ছাত্রদের এর প্রতি আগ্রহ কিন্তু নাই অনেকটাই কম। আমাদের এখন করণীয়, একটা ছেলে কে কারিগরি সম্পূর্ণভাবে কারিগরি শিক্ষায় শিক্ষিত করলে বা হাতে কলমে practical এ শিক্ষায় যদি তাদের শিক্ষার মানটা যদি হাতে কলমে ধরতো। তাহলে সে একটা কোনো বিষয়ে শিখে সে বিষয়ের প্রতি সে একটা কোনো না কোনো কিছু তৈরী করতে পারতো বা কোনো কোনো না কোনো একটা ব্যবসার site তৈরী করতে পারতো বা দাঁড় করতে পারতো।

এটার প্রধানত কারণ হচ্ছে যে, কারিগরি শিক্ষায় শিক্ষিত না হওয়া বা কারিগরি শিক্ষা নির্ভরশীল শিক্ষা। আসল কথা যে, একটা ছেলে আপনি বাহিরের দিকে দেখেন বাহিরের দিকে, প্রতিটা ছেলে, আজকালকে আপনি রাশিয়ানদের দিকে তাকান। রাশিয়ান বা জাপানি, চীন তারা কিন্তু তাদের language english language নিয়ে তেমনটা চিন্তা করে না। আসল কথা হচ্ছে তারা যে বিষয় নিয়ে পরে বা যে বিষয় বা তাদের যে বিষয়টা তারা সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে। সে বিষয় হাতে কলমে practical অর্জন practical জ্ঞান অর্জন। আপনি দেখেন রাশিয়া আমাদের অনেক রাশিয়ান আছে যারা কিন্তু ইংরেজি বলতে পারেনা। আহ তাদের জন্য দোভাষীর প্রয়োজন পরে। তারা আসল কথা, লেখাপড়াটাকে ঐভাবে পাঠ্যবইয়ের উপরে নির্ভরশীল না করে তারা লেখাপড়াটাকে নিজের অভিজ্ঞতার দিক দিয়ে নিয়ে গিয়েছে। আমাদের দেখেন লেখাপড়ার যে গতি আমরা কিন্ত practically হাতে কলমে কোনো কিছুই শিখি না। আমাদের ইংরেজি যেযেখানেই দেখেন ইংরেজি লাগে। ইংরেজিটাকে আমরা প্রাধান্য দেই, কাজটাকে আমরা প্রাধান্য দেইনা। এই বিষয়ে আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমাদের দেশে আসলে ইংরেজিটা একটু বেশি প্রয়োজন হয়। আমরা যেই company তেই যাই। যদি আমরা ঠিকভাবে ইংলিশটা না জানি সেক্ষেত্রে আমার চাকরিটা পাই না। যেমন আমাদের হচ্ছে পড়ালেখা করি ঠিকই। আমরা certificate পাই। graduation complete করি। তারপর আমরা চাকরি পাই না।

জ্বি জ্বি জ্বি আমরা experience টা পাবো কৈ থেকে? সেটা তো বোঝা লাগবে। যেহেতু আমরা graduation complete করে আসতেসি। আর আমাদের দেশে এরকম নয় যে general থেকে পড়াশোনা করার পর graduation complete করার পর আমাদের হাতে কলমে কিছু শেখানো হয় ইউনিভার্সিটি থেকে। আমাদের যেসব practical গুলো হয় সেসব practical গুলো আমরা খাতা কলমে করে খাতাখাতায় ছবি আঁকতে হয়। সরাসরিভাবে practically ভাবে যদি করতে পারি হাতে কলমে। সেক্ষেত্রে আমাদের জন্যে এরকম সমস্যাটা হয় না। এ যে আপনি যেরকম বললেন যে রাশিয়ানরা যেমন তাদের ভাষাতেই কথা বলে তারা english টাকে এতো support করে না। কারণ, তারা সবসময় থেকে হাতে কলমে সবকিছু কাজ শিখে নিচ্ছে। সেক্ষেত্রে তাদের english টার প্রয়োজন পড়তেছে না। এজন্য আপনি অনেক সুন্দর বলেছেন। আসল কথা আপনার খুবই নান্দনিক এবং খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি উল্লেখ করেছেন। আপনার খুবই

তাছাড়া দেখেন, আমাদের দেশে আপনার আহ শিক্ষিত হওয়ার পাশাপাশি মানুষ কিন্তু স্বশিক্ষিত হয় না। তারা পড়ালেখাটাকে শুধু মুখস্থ বিদ্যার ওপরে নির্ভরশীল করে থাকে। আসলে যে আমি একটা জিনিস দেখলাম, শিখলাম। এই জিনিসটাকে প্রাধান্য দিচ্ছে না আমাদের শিক্ষা খাতটা। আমাদের প্রাধান্য হচ্ছে আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ, প দেয় না এখন। হ্যাঁ, এখন এমনও অনেকে আছে যে, একজন mechanic মোটরসাইকেলের mechanic বা একজন গাড়ির mechanic সে কিন্তু গাড়ি তৈরী করে ফেলতেসে। কিন্তু, তাকে কিন্তু সরকার support দিচ্ছে না। সে যদি একটা support পেতো, বা সে যদি একটা কিছু পেতো। কিন্তু সে একটি প্রতিষ্ঠান খুলে তৈরী করতে পারতো যেখানে কিন্তু এরকম হাজারো ছেলে হাজারো ছেলে এখানে চাকরি কর্মসংস্থান হতো। কিন্তু এই সম্পদটা কিন্তু আমাদের সরকার, আমাদের পরিবেশ কিন্তু করে করে থাকছে না। বাইরের দেশে কিন্তু এ support টা কিন্তু যথেষ্ট তারা support পায়। হ্যাঁ

তো দেখেন, এগুলা করার পরে হচ্ছে

হ্যাঁ, জ্বি জ্বি। তাছাড়াও আপনি দেখেন যে, আহ বর্তমানে কর্মসংস্থান কিন্তু ব্যক্তির জন্য কিন্তু আমাদের সরকার টুকটাক কিছু না কিছু করতেসে। কিন্তু সেটা যে একেবারেই আহ একেবারেই গুরুত্বপূর্ণ সেটাও না। তারা হাতে কলমে নামমাত্র কিছু কাজ করছে। তাদের এইটার ভিতর আপনি দেখবেন যে, আহ আপনার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আপনার বর্তমান সব যুব সমাজদের জন্য সরকার একটা ভালো কাজ করছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে। তারা যেকোনো একটা খাত নিয়ে আহ স্বল্প পরিসরে অল্পকিছুদিন একটা প্রশিক্ষণ নিয়ে সে একটা site নিয়ে ধরেন গরু পালন, ছাগল পালন, খামার আহ পোল্ট্রি খাম। তারপর মৎস্য পালন। বিভিন্ন আহ বিভিন্ন সাইটে সে প্রশিক্ষিত প্রশিক্ষণ অর্জন করে কিন্তু সে একটা

আরেকটু যদি মনোযোগী হতো, তাহলে আমাদের আসল কথা হচ্ছে আমাদের যুব সমাজটার বেকারত্বের হারটা কিন্তু অনেকটাই কমে যেতো। আহ সরকার আমি মনে করি, এদিকটাতে সরকারের আরো অনেক বেশি মনোযোগী হতে হবে। আপনি কি মনে করেন? হ্যা, আমাদের কাজ নেই আরকি শত চেয়ে রাখি। কাজ করতেছি। সেটার উপর যদি experience টা আমার যেহেতু বেশি সেক্ষেত্রে আমাদের আরকি আর্থিক একটু সমস্যা। আর্থিক সমস্যা যদি একটু দূর করা যেতো। সেক্ষেত্রে ওখানের কর্মসংস্থানদের জন্য আরো দশ পনেরোজন বিশটা ছেলেবেলে কাজ করতে পারতো। সেক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে সরকার থেকে ব্যাংক loan নেওয়া। যেটা কম সুদে যেন আমরা ব্যাংক ঋণটা পাই। সে ক্ষেত্রে আমরা এ কাজগুলো করতে পারবো। যেহেতু আমাদের এখন ব্যাংক loan নিতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। আরো কর, অনেক সুদ বেশি দিয়ে আমাদের টাকাটা পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে এদের যেসব এ যে আমরা যেসব মানুষগুলা আছি, যেযে বিষয়ের উপর মানে experience আছে আমাদের। সেগুলোর উপর আমরা তো জোর দিতে পারতেছি না। কারণ, আমরা যদি একটা loan নেই সেক্ষেত্রে আমরা যদি কাজ গুলো সঠিকভাবে করতে না পারি, সে ক্ষেত্রে আমাদের ব্যাংকে থেকে অনেক চাপ আসে। সে ক্ষেত্রে আমাদের কাজগুলো এই যে সরকার থেকে যদি ব্যাংক loan গুলো একটু কম সুদে হারে দেওয়া হতো। সেক্ষেত্রে আমাদের এ কাজগুলো অনেক ভালো হতো। আমাদের বেকারত্ব দূর হতো। হ্যাঁ আসল কথা আপনি বলছেন। আপনার কথাগুলা খুবই ভালো লেগেছে। আসল কথা এখন আমাদের মূলধনের অভাবে কিন্তু আমরা অনেক সময় risk নিতে পারছি না। ধরেন আপনি ব্যাংক থেকে একটা loan নিলেন। আপানাকে বিপুল পরিমানে সুদ দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মূলধনই কিন্তু হারাইয়া ফেলবেন। একটা পর্যায়ে গিয়ে আপনি তো লাভ তো হবেই না ব্যবসায়, ব্যাব্যাংকের টাকার সুদ দিতে দিতে আপনার উল্টা আরো ব্যবসা নষ্ট হয়ে যাবে। এটা খুবই একটা খারাপ বিষয়। সরকারের এই জিনিসটাতেই খুবই মনোযোগী হতে হবে বা গুরুত্ব দিতে হবে যে, এই যে উদ্যোক্তা তৈরী করতে হলে তার আগে প্রয়োজন হচ্ছে মূলধন। মূলধন একজন একটা ছেলে, একটা যুবক ছেলে কখনোই মূলধন সে কোথায় পাবে? তার কাছে নাই চাকরি। তার কাছে নাই অর্থ। তাহলে তো তাকে সেই মূলধনটা সরকার যদি দিতো, নামমাত্র সুদে বা সুদবিহীন কোনো টাকা পয়সা যদি দিতো। তারা কিন্তু risk নিয়ে ধরেন,

তার মাথায় সুদের টাকার pressure থাকবেনা। যেহেতু কম নামমাত্র সুদভিত্তিক যদি loan নের ব্যবস্থাটা করা যেতো। তাহলে আমার মতে অনেকে একটা ভালো হতো। এক্ষেত্রে বেকার সমস্যাটা অনেক সমাধান হয়ে যেতো। বলে আমি মনে করি। তাছাড়াও আপনি দেখেন যে জনশক্তিটাকে জনজনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে। আমাদের দেশের জনসংখ্যা একটা আমাদের জন্য বোঝা হয়ে পড়েছে। অর্থাৎ, বর্তমানে একটা টুকটাক অনেক কার্যক্রমে গ্রহণ করেছে। যেমন আপনি দেখেন আমাদের বর্তমানে কিন্তু আপনার অনেক গার্মেন্টস শিল্প তৈরী হচ্ছে আমাদের দেশে। গার্মেন্টস শিল্পগুলোতে হওয়ার কারণে কিন্তু আমাদের যেটা সমস্যা ওটা অনেকটাই কমে গেছে। আর আহ এখানে কিন্তু প্রচুর পরিমানে আমাদের

আহ সারাদিন বারো ঘন্টা, পনেরো ঘন্টা duty করে সে যদি মাত্র অল্প কিছু টাকা পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার টাকা দিয়ে তার সংসার চালানোটা খুবই কষ্ট হয়ে পরবে বলে আমি মনে করি। তো বাংলাদেশে বাংলাদেশে কিছু আয় বাড়ানোর জন্য বাংলাদেশের বেতন আহ প্রত্যেক section এ আপনি গার্মেন্টস section বলেন বা private চাকরির ক্ষেত্রে বলেন, আহ যেই বেতনটা তারা পাচ্ছেন তাতে তাদের সংসার চালানো খুবই কষ্টসাদ্ধ হয়ে যাচ্ছে বলে আমি মনে করি। তো একদল মানুষকে চলার জন্য যত টাকা প্রয়োজন সে একটা সে একটা survey করে সেই অনুপাতিকে তাদের বেতন sheet টা পেত। skill টা যদি নির্ভর করা হতো তাহলে কিন্তু আমাদের দেশের জনগণের সবার মুখে হাসি ফুটতো বা বেকার সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যেত বলে আমি মনে করি। তাছাড়াও দেখেন, আপনার সাথেও কিন্তু আমার কথা বলে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনার কথাগুলো খুবই নান্দনিক, আধুনিক। গুণগত মানসম্পন্ন আপনি কথা বলেছেন। যাক শুনতেও অনেক ভালো লেগেছে। আচ্ছা, আপনার সাথেও কথা বলতেও আমার ভালো লাগলো। আচ্ছা, bye আচ্ছা, bye